ছবিতে দোকানের অভ্যন্তরীণ দৃশ্য দেখানো হয়েছে।

দোকানটির সামনেই টেবিলে কিছু জিনিস রাখা রয়েছে।

টেবিলের উপরে একটি টিবি সম্ভবত খেলার শো চলছে।

প্রবেশদ্বারের সামনে একটি জেব্রা ক্রসিং রয়েছে যা পথচারীদের নিরাপদ পারাপারের জন্য তৈরি।

শোরুমটি কংক্রিটের তৈরি বহুতলা বিশিষ্ট।

সামনে পচুর ছোট বড়ো গাছপালা ও ঘাস দেখা যাচ্ছে।

এখানে পাহাড়ের দিকে একটি ইটের রাস্তা তৈরি হয়েছে।

পাশে সবুজ মাঠের মতন কি--

ছবিতে একটি ক্যাফে বা রেস্তোরাঁর অভ্যন্তরীণ দৃশ্য দেখানো হয়েছে।

এটি পেট্রোল পাম্পের দোকানও হতে পারে।

ছবিতে কালীপূজার দৃশ্য দেখানো হয়েছে।

একজন পুরোহিতকে লক্ষ করা যাচ্ছে।

একুরিয়ামগুলো বেশ ছোট ও বড় রয়েছে সামনে কয়েকটি কাটও--

তাছাড়া দূরে কিছু গাড়ি যাতায়াত করছ কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি কয়েকজন ব্যক্তি দূরে দাঁড়িয়ে আছে।

মণ্ডপের ভেতরে বেশ কারুকার্য করা রয়েছে।

কিছু দূরে একটি টি_ভি দেখা যাচ্ছে ভেতরের অংশটি পরিষ্কার পরিচ্ছন্ন ও উজ্জ্বল।

টেবিলের উপর একটি প্রিন্টার মেশিন লক্ষ্য করা যাচ্ছে।

দুজনের হাতেই ফুল দেখতে পাচ্ছি।

ছবিতে একটা পোশাকের দোকান দেখা যাচ্ছে।

মেঝেতে সাদা রঙের টাইলস বিছানো আছে।

ছবিতে একটি ভবন দেখতে পাচ্ছি।

ছবিতে একটি বানেশ্বর শিব মন্দিরের দিশ্য দেখানো হয়েছে।

সামনে কিছু বাড়ি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কারেন্টের তার রয়েছে ও একটি খুঁটি রয়েছে।

দোকানটির ভিতরে অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন একজন ব্যক্তিকে লক্ষ্য করা যাচ্ছে দোকানটিতে।

প্রবেশদ্বারের উপরে সাইনবোর্ডে জেলা বীজ খামার কুসবিহার ল্যাখা দেখা যাচ্ছে।

ছবিতে একটি রাস্তার ধারে দিশ্য দেখানো হয়েছে।

প্রবেশদ্বারের উপরে একটি ব্যানার রয়েছে সেই ব্যানারে কিছু লেখা রয়েছে।

ছবিতে একটি কারখানার অভ্যন্তরীণ দৃশ্য দেখানো হয়েছে সম্ভবত এটি তাঁত কারখানা হতে পারে।

এখানে দুজন ব্যক্তিকে লক্ষ্য করা যাচ্ছে কাজে ব্যস্ত রয়েছে।

মাঠটির সবুজ রঙের ঘাসে ভর্তি ছবিটি দিনের বেলার।

ছবিতে একটি পেট্রোল পাম্পের রাতের বেলার দৃশ্য দেখানো হয়েছে।

ছবিতে বিউটি ও ইস্কিন কেয়ারের প্রোডাক্ট লক্ষ্য করা যাচ্ছে যা একটি দোকানের অভ্যন্তরীণ দৃশ্য প্রদর্শন করে।

জিম সেন্টারটি বেশ চকমকে ও পরিষ্কার পরিচ্ছন্নতা।

এখানে একটি নদী রয়েছে তার উপরে একটি ব্রীজ রয়েছে সম্ভবত লোক যাতায়াত করবার জন্য।

তার ছাড়া সূর্য উদিত হয়েছে।

তাছাড়া কিছু লেখা রয়েছে হয়তো কোনো নিয়ম কানুন হতে পারে আয়নার সামনে প্রচুর সামগ্রী রয়েছে।